একানে একটি তরুণ সংঘ দেখতে পেয়েছি এবং গরটির কালার হচ্ছে গোলাপি রঙ্গের এবং সাদা রঙ্গের।

পাশের দুকানে অনেকগুলো মাস রয়েসে।

একানে একটি গর দেখতে পেয়েছি গরের সামোনে অনেকগুলো গাসগাসালি রয়েসে।

গাসগাসালির কালার হচ্চে সবুজ রঙ্গে।

তিনটি ওয়ালে সাইনবোর্ড রয়েসে এ--